এটি তে দেখতে পাচ্ছি দুটি লোক আপন মনে সামনের দিকে এগিয়ে চলেছে একটি লোক এদিকে এগিয়ে আসছে এবং চারটি মেয়েকে দাঁড়া করানো দেখতে পাচ্ছি পিছনে রয়েছে একটি বড়ো দেখে স্কুল এবং একটি মূর্তি।

গাড়িটির নিচে যে মেঝে রয়েছে সেটি লাল। গাড়িটির চাকা দুটি গোল দুটি সাদা কালার এর লোকটির মাথায় টুপি।

এবং দেখতে পাচ্ছি যারা জলে স্নান করছে ঠান্ডা-আ এবং দেখতে পাচ্ছি দূরে সাইড এ নাকি লোক দাঁড়িয়ে রয়েছে। তারা দেখতে পাচ্ছি সামনের দিকে এগিয়ে চলেছে।